একটা সাইনবোর্ড লাগানো আছে।

লোক দেখা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের শার্ট এবং জামা কাপড় সাজানো আছে।

এবং মলের ঠিক উপরেই অনেকগুলি ছোট ছোট লাইট দেখা যাচ্ছে।

একটা ব্যাংক আছে।

যেখানে অনেকগুলি সোফা চেয়ার সাজানো আছে।

আর একজন লোক সবজি কিনতে এসেছে।

এখানে একটা বড় গেট দেখা যাচ্ছে।

এইটা একটা স্টেট ব্যাংকের এ_টি_এম এর সামনের ছবি।

আর ঠিক রাস্তার সামনেই আর একটা স্কুটি আছে।

করছে এবং পাশে একটা লাল কালারের গাড়ি আছে।

যেখানে বিভিন্ন রকমের কাগজ ব্যবহার করা হয়েছে।

মাঝখানে দুটা ছেলে জলে আছে।

এটা একটা দোকানের ভিতরের ব়্যাকের ফটো ।

ছোট ছোট সিঙ্গেল বেড আছে।

সামনে একটা মন্দির আছে।

এবং তার সাইটেই সাইট -এই আরও দোকান আছে।

এবং সামনে একটা হাতি আছে।

সেখানে ব্রীজের উপর থেকে ফটোটা নেওয়া হয়েছে।

তার পাশেই বড় জমি দেখা যাচ্ছে।